একটি দোকানের উপরে কোচবিহার লেখা আছে এবং তার উপরে এশিয়ান পেইন্টস লেখা রয়েছে।

রাস্তাটির পাশে একটি সাদা কালার -এর বড় বিল্ডিং দেখা যাচ্ছে এবং সেই বিল্ডিং -এর ওপরে দুটি লাইট জ্বলছে।

এখানে একটি মাঠের ছবি রয়েছে।

বাড়িটি দেখতে খুব সুন্দর।

পিছনে একটি ওয়ালের মধ্যে হাম তুম লেখা আছে।

এটি একটি বড়ো হলুদ বিল্ডিং -য়ের ছবি।

আমি একটি রাস্তার এসেছি।

অপজিট পাশে একটি দোকান রয়েছে তার সামনে কিছু বাইক রাখা আছে।

অফিসটির ভিতরে একটি লাইটও জ্বলছে।

দোকানটির উপরে একটি নীল কালারের -এর বড় বোর্ড দেওয়া রয়েছে এবং দোকানটির মধ্যে একটি ছেলে হেঁটে প্রবেশ করছে।

একটি লোক নৌকোর উপরে দাঁড়িয়ে রয়েছে।

ওটির ওপরে একটি লোক বসে রয়েছে।

ঘাটটির উপরে একটি কালো কালারের মেঘ আচ্ছন্ন হয়ে রয়েছে।

এখানে একটি বড় খামার দেখা যাচ্ছে।

অনেকগুলো খুঁটি ও গাছও রয়েছে যার জন্যে ছায়া আসছে।